স্বপ্ন ছিল জুভেন্টাসকে ইউরোপ সেরার শিরোপা এনে দেওয়া তবে তিন বারের প্রচেষ্টায় ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি কৃষ্চানো রোনাল্ডোর কপালে

বরং দলের অন্দরেই প্রশ্ন ওঠে তাকে নিয়ে তাই নতুন মরশুমে আর ইতালিয়ান club -টির jersey গায়ে চাপাতে চাননি তিনি

যেনতেন প্রকারেন দলবদল করাই ছিল তার লক্ষ্য coach ম্যাসি মিলানিও এগলিকে জানান তার সিদ্ধান্তের কথা

প্রাথমিক ভাবে এগিয়ে ছিল নীল ম্যানচেস্টার চলছিল দু club - এর মধ্যে দর কষাকষি তখনই হঠাৎ রোনাল্ডোর মুঠো phone -এ ভেসে ওঠে sir এলেক্স ফারগিসনের নাম

কিংবদন্তি coach বলেন চিরপ্রতিদ্বন্দ্বী club -এ জাওয়া ঠিক হবে না তুমি ম্যানচেস্টার ইউনাইটেডেই ফিরে এসো প্রাক্তন coach -এর স পরামর্শ শোনার পর দ্বিতীয়বার ভাবেননি রোনাল্ডো সিদ্ধান্ত নেন ঘরে ফেরার

ব্যালেন্ডিওর প্রীমিয়ার লীগ উই এফ আ চ্যাম্পিয়নস লীগ সবই প্রথম জেতা united এর হয়ে এই club থেকেই জাতীয় দলে তার অভিষেক সে লাল jersey -তেই আরও একবারও ওল্ড ট্রাফোর্ড মাতাবেন পর্তুগিজর মহাতারকা

দু বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাবর্তন ঘটলো খৃষচানোর সেসঙ্গে আরও একবার ইউরোপ সেরার স্বপ্ন দেখতে শুরু করলেন সমার্থকরা

দুহাজার তিন সালে লিসবন থেকে প্রথমবার ম্যানচেস্টারে পা রেখে ছিলেন রোনাল্ডো sir এলেক্স পারকিসনের কথাতেই সেদিনের আঠেরো বছরের footballer - টিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ম্যানিউ কর্তারা

এক বছর আগেই জাপান দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে ব্রাজিলকে প্রথম পঞ্চমবারের জন্য বিশ্বসেরার খেতাব এনে দেন আরও এক রোনাল্ডো নামের মিল থাকায় ম্যানুইয়ে অল্পদিনের মধ্যেই Brazilian কিংবদন্তীর সঙ্গে তুলনা টানা হয় তার

তবে কৃষ্চানোর লড়াইটা ছিল নিজের সঙ্গে একজন সাধারণ footballer থেকে মহাতারকা হয়ে ওঠার পথটা মোটেই সহজ ছিল না

সব প্রতিকুলতাকে জয় করে বিশ্বের অন্যতম সেরা footballer হিসেবে নিজেকে মেলে ধরেন তিনি হয়ে ওঠেন বিশ্ব football -এর poster boy

ছবছর ম্যানচেস্টারে কাটানোর পর দুহাজার ন সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে শুরু হয় অন্য এক লড়াই শ্রেষ্ঠ footballer - এর দৌড়ে লিওনেল মেসির সঙ্গে জড়িয়ে পড়ে তার নাম আ যা আজও বিরাজমান

বয়স তার performance -এ প্রভাব ফেলতে পারেনি ঈর্ষণীয় fitness -এই রোনাল্ডোর মূলধন

রিয়ালে জিদানে প্রশিক্ষণে তার প্রাপ্তির ভাড়ার ক্রমশই ফুলেফেঁপে উঠতে থাকে

এই পর্বেই দেশের jersey -তেই ইউরোকাপ জয় এছাড়া টানা তিন বার চ্যাম্পিয়ন্স লীগ জেতা পঞ্চম ব্যালেন্ডিওর ঘরে তোলা বেশ সুখেই ছিলেন রিয়াল মাদ্রিদে

চাইলে football জীবনের বাকী সময়টা এখানেই নিশ্চিন্তে কাটাতে পারতেন কিন্তু রোনাল্ডো তো challenge খুঁজে বেড়ান আর তাই হঠাৎই সিদ্ধান্ত নেন আ মাদ্রিদ ছাড়ার পারি দেন তুরিনে জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লীগ জেতানোর শপথ নিয়ে নতুন করে শুরু হয় তার যুদ্ধ তবে যোগ্য সঙ্গীর অভাবে স্বপ্ন সফল হয় নি

এর পরেই দলের অন্দরে তাকে নিয়ে চাপা অসন্তোষ দেখা যায় সমর্থকরাও প্রশ্ন তুলতে শুরু করেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিততে না পারলে এত খরচ করে রোনাল্ডোকে নিয়ে আসা অর্থহীন আর এরফলেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তুরিন ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি

এবার ম্যানিউ কে কী কাঙ্খিত সাফল্য এনে দিতে পারবেন রোনাল্ডো বিশেষজ্ঞরা এই ব্যাপারে যথেষ্ট আশাবাদী কারণ এই club -এর সবকিছুই হাতের তালুর মতো চেনেন তিনি

আর লাল ম্যানচেস্টারে যোগ দাওয়ার পর রোনাল্ডোর মুকুটে যোগ হলো আরও এক পালক ইজানের আলিদায়ীকে পিছনে ফেলে তিনিই এখন আন্তর্জাতিক football -এর সর্বাধিক গোলদাতা

আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের বাছাইপর্বের match -এ জোড়া লক্ষ্যভেদ করে রোনাল্ডোই শীর্ষে

রোমাঞ্চকর জয়যাত্রা সুমিত অবনের

মধ্যমগ্রামের একটি athletics coach center নিয়মিত ক্রীড়া চর্চা হয় কয়েকজন অতুৎসাহীর সৌজন্যে সম্প্রতি সেখানে গিয়ে দেখা গেল নিরজ চোপড়ার বিরাট ছবিতে দেওয়া মালা শুকিয়ে গিয়েছে

এরই মধ্যে প্যারাঅলিম্পিক্সে জ্যাভেলিনে সোনা জিতে নিয়েছেন সুমিত অন্টিল কিছুটা কৌতূহলের বশেই কচিকাঁচাদের প্রশ্ন ছুড়ে দেওয়া হলো সুমিত অন্টিলকে চেন নামটা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল

হারিয়ানার পানিপত থেকে শোনপত দূরত্ব খুব বেশি নয় কিন্তু নিরজ চোপড়ার থেকে সুমিত আতলান্ডির

সাফল্যের ব্যবধান অনেক জোযনের টোকিও অলিম্পিক্সে সোনা জিতে হইচই ফেলে দিয়েছিলেন পানিপতের জ্যাভেলিন thrower নিরজ

আর এই একই event -এ সোনা জিতে চোপড়ার glamour -এ সিকিভাগও ভাগ বসাতে পারেনি সুমিত কারণ এই সমাজ বিশেষ ভাবে সক্ষম athlete দের গুরুত্ব দিতে ব্যর্থ যা কখনোই ভালো বিজ্ঞাপন নয়

সম্প্রতি টোকিও para games -এ F sixty four category -তে বিশ্ব record গড়ে সোনা জিতেছেন সুমিত অন্টিল তারপরেই জ্যাভেলিন thrower দেবেন্দ্র ঝাঝারিয়া এক সাক্ষাৎকারে বলেন মনে রাখবেন প্যারাঅলিম্পিক্সে আমিই ভারতের সফলতম athlete

শুরু করো.

হ্যাঁ ভাই অ্যাঁ Arbi, কেমন আছেন ফাহিম ভাইয়া?

যারা আপনার ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হম আমার শীতকালে এই সমস্যাটা হয়, বুঝছেন

অল্পতেই আমার ঠান্ডা লেগে যায় আবার এই ধরেন ঠান্ডায় ঠিকমতো কাজ করতে পারিনা শরীরের immunity কমে যায় আরকি.

কাজ করার ইচ্ছাটা কমে যায় অ্যাঁ আচ্ছা তো সর্দি সরানোর জন্যে কী কী করতেসেন?

আয় হায় এটা কেমন কথা বললেন ভাই কেন, আপনি সর্দির ওষুধ খাবেন ওষুধ যদি নাও খান তবুও তো গরম পানি খেতে পারেন. আবার সর্দি, যাতে সর্দি আরো ভয়ঙ্কর না হয় আরকি আপনি ঘরম গরম পানির ভাপ নিতে পারেন ঘরোয়া ভাবে. আবার চাইলে তুলসী দিয়েও একটু মধু খেতে পারেন, আবার নাহলে যদি না ভালো লাগে তাহলে আপনি আদা দিয়ে একটু চা খেতে পারেন. আর একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার যদি গলায় অনেক কফ হয়, আপনি কি গলায় অনেক কফ আছে? উম না ভাই. আচ্ছা, যদি আপনার গলায় কফ হইতো তাহলে আপনি আপনার আ বিছানার পাশে একটা থালায় গোল করে পিয়াজ কুচি করে রেখে দিতে পারেন কিন্তু, আ অনেক ধন্যবাদ ভাই, আসলে ধরেন অ্যাঁ সর্দি আসলে আমি অনেক দুর্বল হয়ে যাইতাম, but এখন সর্দি আসে but ঐরকম না.

আর আগে ধরেন গরম পানির ভাপ, আদা দিয়ে চা খাওয়া অনেক এগুলা করেছি

আবার পিয়াজের কথাওতো অনেকে বলে. হ্যাঁ পিয়াজের কথাটাকি সবাই বলে না অথবা শুনছেন আপনি, আসেল এটা ঘরোয়া উপায়. আপনি যদি পিয়াজটা কেটে রাখেন, তাহলে আপনার পিয়াজে যে ঝাঝটা আছে না ঐটা আপনি ঘুমানোর সময় নিজে নিতে পারবেন আরকি গ্রহণ করতে পারবেন. পিয়াজ হচ্ছে একটা প্রাকিতিক antibiotic উম যেটা mucus দমনে কাজ করে. আবার এবং যাবতীয় ঠান্ডা কাশির bacteria ও আপনার কিছুটা দূর করে আরকি, আবার গলা যদি একটু খুসকালে সেটা পরিস্কারও করতে পারে.

হ্যাঁ আসলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব বুঝতেছি না, আজকে অনেক নতুন নতুন বিষয় আপনার কাছ থেকে জানলাম. হ্যাঁ ভাই, আমারও আজকে অনেক ভাল লাগতাসে আপনাকে নতুন জিনিস জানাতে পেরে আচ্ছা, আপনি কী জানেন একটা মানুষের অ্যাঁ কার্য্য ক্ষমতা কীভাবে বাড়ে? কারণ আমরা দেখসি অ্যাঁ দেখেছি যে আপনার চিনে কিন্তু আবার corona র প্রকোপ কিন্তু বেড়েছে, তাইনা?

তারপর হচ্ছে কারো COVID হলেই কিন্তু প্রথমে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমরা দুর্বল হতে থাকি এবং ক্রমান্বয়ে যা মৃত্যুর দিকে ঠেলে দেয়. তা আপনি কি corona র কোনো উম পরীক্ষা নিরীক্ষা করেছেন?

আপনার যদি পারেন তাহলে করে নিবেন. আসলেই ভাই আপনি ঠিক বলেছেন, অ্যাঁ ধরেন যখন বাংলাদেশে corona রোগী বাড়তে থাকে, তখন আমি সকল জিনিসগুলো নিয়ে জানার চেষ্টা করেছিলাম.

অ্যাঁ ধরেন দেখুন অ্যাঁ প্রথমে আমাদের মুল কাজ আমাদের, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা বুঝছেন

তাহলে শুরুতেই corona র উপসর্গ্য শরীরে দেখা দিলেও ধরেন আমাদের রোগটির সাথে লড়াই করতে পারবো আরকি, আমরা. হ্যাঁ, তো আমরা কীভাবে আসলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে পারি আসলে অ্যাঁ অনেক অভ্যাসই রয়েছে, সেগুলো যদি আমরা আয়ত্ত করি অ্যাঁ তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে

জী জী ব্যায়ামটা আসলে অনেক ভালো হ্যাঁ আমাদের উচিত প্রতিদিন ধরেন তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম করা

এই ধরেন আমরা যদি তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম করতে না পারি তাহলে অন্তত পনেরো মিনিট এর জন্য হলেও ব্যায়াম করা উচিত. কারণ ধরেন যে যখন আমরা ব্যায়াম করি, তখন আমাদের শরীর থেকে একটা hormone নিসৃত হয় জানেন কি না

যাকে অনে~ অনেকে good mood hormone ও বলে থাকি ও আচ্ছা, আসলে নামটা কী hormone টার? অ্যাঁ আসলে ভাই নামটা হচ্ছে endorphin, hormon

এছাড়াও আমরা যখন ধরেন ব্যায়াম করি

অ্যাঁ হৃদয় থেকে রক্ত সঞ্চালন হয়, আবার

ধরেন যে আমরা যখন হাপিয়ে যাই, শ্বাস গ্রহণ করি তখন oxygen স~ সারা শরীলে ছড়িয়ে যায়.

আবার ধরেন যে এর ফলে আমাদের হজম শক্তিও বৃদ্ধি পায় কিন্তু, হজম প্রক্রিয়ার হজম প্রক্রিয়ার সাথে শরীল~ শরীলের রোগ প্রতিরোধ ক্ষমতাও

হম আচ্ছা ধরেন যারা এই ব্যায়াম করতে অ্যাঁ বের হতে পারেনা, তারা আসলে কি করবে? আবার বার বার দেখবেন যে অনেকে শীতে কিন্তু বেরোতে চায়না

কীভাবে ব্যায়াম করতে করবে তাহলে সে যোগ ব্যায়াম করতে পারে যোগ ব্যায়াম, যোগ ব্যায়ামের পরে meditation ও চাইলে করতে পারে. আচ্ছা আ ধরেন যোগ ব্যায়াম আর meditation টা কি সম্পুর্ন্ন একই জিনিস না কী?

অ্যাঁ যাকে অনেকই ধ্যানও বলে আচ্ছা আমরা যেই কথায় ছিলাম সেই কথায় ফিরে আসি, কি বলেন

আমাদের পর্যাপ্ত পানি পান করতে হবে আমরা যদি

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরকি আমরা ধরেন প্রতিদিন পর্যাপ্ত পানি পান না করি তাহলে আমাদের খাবার পরিপাকের সমস্যা হবে, যার কারণে ধরেন যে খাবার হজম হবে না. দেহে প্রয়োজনীয় শক্তি ঘারতি থাকবে, vitamin তারপরে minarales এর ঘারতি দেখা দিবে, যার কারনেও রোগ প্রতিরোধ` ক্ষমতা কমতে পারে. আচ্ছা, দেখেন আমরা কিন্তু পর্যাপ্ত পানি পান আসলে করি না, তাইনা, আমরা অনেক সময় বাহিরে থাকি. আমরা অনেক সময় college এ hostel এ থাকি, তারপরে বিভিন্ন সো বিভিন্ন কাজ করি, তা এর ফাকে নিজের স্বাস্থের দিকে কিন্তু কেউ সম্পুর্ন্ন ভাবে খেয়াল রাখাটাও হয়না. অথবা আপনি দেখবেন যে আমরা মনে হয় সারাদিন এক liter পানিও মনেহয় ঠিক মতো খেতে পারিনা, তো আপনি আসলে পর্যাপ্ত পানি পান বলতে কত টুকু পানি পরিমান আ কত টুকু পানি পরিমান পা~ পান করা উচিত আসলে মানুষের জন্যে, সেটা প্রতি ঘন্টায় আধা liter করে খেলে কি সেটা পর্যাপ্ত? অ্যাঁ আপনার প্রশ্নটা অনেক সুন্দর অ্যাঁ আসলে ভাই পানি বেশিও খাওয়া উচিত না আবার কমও খাওয়া উচিত না, American একটি academy থেকে জানা গেছে ধরেন একজন পুরুষের দৈনিক প্রায় চার liter আর ধরেন যে একজন নারী মানুষের দৈনিক প্রায় তিন liter পানি খাওয়া উচিত আবার দেখবেন যে অনেকে মনে করে যে বেশি পানি খেলে নাকি হজম শক্তি বাড়ে, এটা কী আসলে সম্পুর্ন্ন ঠিক? অ্যাঁ সাধারণ ভাষায় বলতে গেলে আপনি যখন পানি বেশি খাবেন তখন আপনার kidney এত পোর~ এত পানির চাপ সামলাতে পারবে না. এছাড়াও রক্তের চাপ বেড়ে যাবে অতিরিক্ত, তাতে হিতে বিপরীত হতে পারে. আচ্ছা ইয়া আম আপনাকে আসলে অনেক ধন্যবাদ, অ্যাঁ আসলে আচ্ছা এছাড়া আর কী কী করা যেতে পারে যদি সংক্ষেপে একটু বলতেন অ্যাঁ কী কী করা যেতে পারে যদি সংক্ষেপে বলতে চাই তাহলে অ্যাঁ ভাই বলতেই হয় আমাদের উচিত উম বাইরে ঘুরতে যাওয়া

নতুন প্রকৃতিতে গেলে, নতুন পরিবেশে গেলে আমাদের মন মানসিকতা এবং mood দুটি ভালো থাকে.

অ্যাঁ আবার ধরেন যে অ্যাঁ আমাদের যে দুশিন্তা কমাতে সাহায্য করবে

এই জিনিসগুলো বাহিরে ঘুরতে যাওয়া, একটু friend circle এর সাথে আড্ডা দেওয়া এসারাও ধরেন যে বধু বান্দবের সঙ্গেও সেরকম সময় দেওয়া হ~ মানে হয় না আসলে আমাদের বর্তমান যে পরিস্থিতি অ্যাঁ পৃথিবীতে আমরা প্রতিটা কাজের জন্যে সময় বের করা অনেক দুস্কৃতি দুস্কর হয়ে পরে

আবার দেখবেন যে বাসার খাবার সব সময় প্রস্তুত থাকে না, আমরা বাইরে বাইরে খেয়ে নেই, তো এইসব hotel এর খাবারগুলো কিন্তু অস্বাস্থ্যকর অনেক সময় দেখবেন যে আপনি এখনো দেখতে পারেন যে অনেক মানে কা~ কিবলে সংবাদপত্রে বা পত্রিকায় এগুলো আপনি যে দেখবেন যে অনেক সময় hotel এর মালিকেরা উম ধরা খাচ্ছে মানে তাদের কে আয়্য~ arrest করা উম মানে কি বলে গ্রেপ্তার করা হচ্ছে, তারা খাবারে ভেজাল মিশায় তো সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যকে বিভিন্নভাবে ক্ষতি করে, তাইনা?

অ্যাঁ কয়েকদিন আগে দেখবেন যে কাচ্চি ভাইয়ে কিন্তু আপনার এই খাবারে রং মেশানোর কারণে কিন্তু তারা জরিমানাও জরিমানার শিকার হইসে.

কিন্তু স্বাস্থ্য যদি আমরা হারাই তাহলে কি আমরা সেটা ফেরৎ পাবো আর? সেটা তো ভাই কখনই না. হম জী জী তো সেক্ষেত্রে অনেকগুলো বিষয়ে কিন্তু আমরা সচেতন হতে পারি যেমন আমরা পর্যাপ্ত পরিমান ঘুম আমরা যদি নেই তাহলে সেটাও আমাদের শরীরের জন্যে ভালো. অ্যাঁ সেইক্ষেত্রে আমাদের স্বাস্থের স্বাস্থ্য আরও বলিষ্ঠ্য হবে, তারপর আমরা যদি সুন্দর একটা খাবারের অ্যাঁ তালিকা করতে পারি যার যেরকম সাধ্য আরকি সেইভাবে যদি খাদ্য তালিকাটা তৈরী করি সব জায়গায় অ্যাঁ খাবারে যাতে পরিমান মতো আমিষ তারপর হচ্ছে শর্করা তারপর প্রো~ protin, সম protin, আমিষ, শর্করা এইগুলো তারপরে এইগুলো যদি আমরা ঠিকভাবে একসাথে করি তাহলে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যকে কিছুটা হলেও অ আমরা হচ্ছে সুস্থ থাকতে পারি, তাইনা?

তারপর হচ্ছে অ্যাঁ আ কি বলা যায়, আমরা যদি ধুমপান করে থাকি তাহলে আমরা ধুমপানটাকে বন্ধ করতে পারি, কারণ আপনি ইয়ে দেখবেন যে ধুমপান করলে আমাদের ফুসফুসের কিন্তু ক্ষতি হয়.

এবং ভাই এই ধুমপান কিন্তু cancer এর মুল কারণ হ্যাঁ হ্যাঁ, তো এটা কিন্তু এক~ মানে অ্যাঁ পর~ প্রত্যক্ষ ভাবেই কিন্তু আমাদের শরীরকে উম ধ্বংস করতেসে, উম অ্যাঁ আমরা কিন্তু এরকম পদে পদে আমরা মৃত্যুর

তো সেইক্ষেত্রে আমরা আর কী কী কিছু করেতে পারি সেটা হচ্ছে একটা সুন্দর diet করা, তারপর হচ্ছে অতিরিক্ত অ চর্বি গ্রহণ করা যাবে না.

যে ঘুমের কথাটা, আপনি এই জানেন কি না একজন মানুষের প্রাপ্ত বয়স্ক মানুষের দৈনিক অ্যাঁ ছয় থেকে সাত ঘন্টা ঘুমানো উচিত.

জী এটাও আমাদের শরীলের ক্ষতিকর, রাত জাগা. জী জী তো আসলেই ভাই অ্যাঁ এটা আসলে কমানো দরকার, আমাদেরকেই কমাতে হবে কারণ নিজের উপরে আস্থা না থাকলে, এবং নিজের উপরে যদি আপনার আরকি বলে, নিয়ন্ত্রণ না থাকে তাহলে কিন্তু আপনি আপনার স্বাস্থকে উন্নতি করতে পারবেন না.

আবার ধরেন যে আমাদের যে অ্যাঁ উচিত হচ্ছে আমাদের অ্যাঁ দশটা এগারটার ভিতরে ঘুমানো এবং সকালে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠা, কারণ সকালের যে আবহাওয়াটা